খাওয়ানোর পর কিছু তো পারলই না খাওয়ানোর জন্য মোটামুটি একটা part time নিয়ে সেটা তো চলেই যেত এটা তো মজা এখন ভাবলে মজা লাগে আমাদের এই life টা সেই চাকরি জীবনের লাইফ টা এসে সব রকম মজা থেকে বঞ্চিত একটু একটু ছোট ছোট জায়গা থেকে আমাদের এমন অবস্থা হয়েছে ছোট মৌমাছি কত অবস্থা যেখান থেকে যতটুকু মধু পাওয়া যায়, আমরা শুষে নেওয়ার চেষ্টা করছি এখন যা life সত্যি কথা এখন ওটাই তো তোমাকে একটু আগে বললাম এখন ভাবে সবকিছু ছেড়েছুড়ে যদি আবার ওইসব জায়গাতে ওইসব দিনে যদি ফিরে যেতে পারতাম but কোন মানে possible নয় ওই গুলোতে ফিরে যাওয়ার but একটা সময় আসে যখন মনকে ভাবায় ইস আরেকটু যদি সেই সময় একটু মজা করতাম তাহলে হতো but আর বলে না সময় থাকে যে কেউ তো বোঝেনা সময় যখন পেরিয়ে যায় তখন বোঝা যায় যে কি ভুল করেছি আর কি ঠিক করেছিলাম এখন যারা এগুলো miss করছে তারা বুঝবে না না সে তো অবশ্যই এবার তুমি একটা জিনিস দেখো যে আমাদের না তুমি জিনিসটা লক্ষ্য করলে তুমিও সহমত হবে আমার সাথে যে আমাদের মধ্যে যতই হতাশা depression বল ডাক্তারি ছাড়া এ বল সরকারি চাকরি সেরকম নেই বল না পাওয়া যে depression আছে তার মধ্যে রোগ ভোগ এত মারণ রোগ এই যে মানুষ এত depression মধ্যে ঘরে মুখ ঢুকে বসে আছে কারো সঙ্গে পর্যন্ত নেই এর মধ্যে না কোথায় না একটা পুরো একটা অনুষ্ঠান থাকলে সেটাকে আঁকড়ে ধরতে চাই তুমি দেখো দুর্গাপুজো আগে ষষ্ঠী ষষ্ঠী থেকে দশমী ভাসান সব complete এখন তৃতীয়া থেকে তৃতীয়া

শুধু তারা একাদশী দ্বাদশী লক্ষ্মী পুজোর দিনও দেখি ভাসান যাচ্ছে মানে মানুষ

এত উৎসবমুখর হয়ে যাচ্ছে কালী পুজো দেখো চারদিন কালী পুজো একদিন হয় একদিন চৌদ্দ প্রদীপ করতো main হচ্ছে কালী পুজো পরের দিন চার দিন কালীপুজো এখন হয় তুমি সরস্বতী পুজো এখন দেখো গত বছর আমি দেখেছি ভাসান যাচ্ছে সরস্বতী মানে বড় বড় ইয়ে গুলো সেটা মনে হয় দু তিনদিন পর যতটা পারব মানুষ উৎসব মুখর আরও আঁকড়া ধরে উৎসব মুখর হয়ে উঠছে যতটা একটা ছোটখাটো তে হুজুক বানানো যায়, হুজুক নিয়ে একসাথে মাতা যায় এখন তুমি এই যে কটা দিন ঠিক আছে মানুষ তুমি যদি বলো প্রাণভরে বাঁচতে তাহলে এই

কারন তুমি এই সারা বছরে তুমি নিজে কাজ করছো যাই করে থাকো satisfaction ও হচ্ছ না depression এ যাচ্ছ কারো সাথে ঠিক মতভেদ হচ্ছে, কথা বলতে পারছি না, নিজে নিজে একেবারে দুমড়ে দুমড়ে রয়েছে but সেইখান থেকে এই যে দিন গুলো আসে এই দিন গুলো তে যতটা পারি প্রাণ ভরে বাঁচার চেষ্টা করে থাকি, একটু হয়তো fresh হতে থাকি, তারপর যা হবে যেমন ছিল সে রকমই চলবে but এই যে দিনগুলো আসছে যদি পারা যায় একটু নিজেকে change করতে, আমাদের এখানে তুমি বিশ্বাস করবে না দুর্গাপুজোর কথা বলে দিচ্ছি চতুর্থী থেকে start হয়ে যায় একেবারে দ্বাদশী ত্রয়দশি পর্যন্ত চলতে থাকে ঠিক আছে? সরস্বতী পুজো সরস্বতী পূজা এক একটা ক্লাব এর একেকটা তোমার আহ চার পাঁচ দিন করে আর চার পাঁচ দিন continue তোমার প্রোগ্রাম হতে থাকে চার পাঁচ দিন করে চলতেই থাকে আমাদের এদিকে তুমি যে কোন যে কোন পূজো বলো ওটা long একেবারে এক দুদিনের জন্য কোন কিছু নেই তোমার লক্ষ্মী পূজো কালী পূজো দুর্গা পূজো সরস্বতী পূজো যাই পূজো হোক না কেন সেটা থাকবে পাঁচ ছয় দিন ধরে ই থাকবে continue ওই সব এরিয়ার দিকে একটুখানি মানুষ মানুষ এমনি actively আছে মানুষ এমনি ঐসব দিক দিয়ে তাও একটুখানি তোমাদের ওইদিকে একটুখানি মানুষ পাশে ইয়ে করে, কলকাতায় যতটা কি আমাদের যত কলকাতার লাইফ দেখেছো সবাই চাকরি করে বেশিরভাগ সবাই দিনের শেষে নিজের personal family র মধ্যে ওইটুকু time দেয় আবার কাটিয়ে টাটিয়ে সকালে যে যার অফিস এ পাশের জনের বাড়িতে কি হলো সেটা জানে না কিন্তু তোমাদের ওদিকে এখনো মানে গ্রাম side দিকে একটু শহরতলী এলাকায় এখনোও এই জিনিসটা রয়েছে পাশের বাড়ির লোকের সাথে কথা বলা খাওয়ার দেওয়া নেওয়া করা এ জিনিসগুলো এটা তো রয়েছেই তবে একটা জিনিস অবশ্যই বলব অনেকে কলকাতায় নিয়ে নাচবে কলকাতা লাইভ আমিও কলকাতার live শহরের মধ্যে দুরের কথা আমি আমাদের এখানে মানুষের মধ্যে যা দেখেছি এখানে মানুষের কেন এত এত পুজো আচ্ছা কি দরকার অনেকেই বলে থাকে কিন্তু আমি এটাকে মানিনি একটা জিনিস সামাজিক হতে পারি একটা দিনই দুটো দিন extra অতিরিক্ত

এইটুকুই অনেক বড় তার কী হল তো এই একসাথে আমরা পড়তাম মানে এরকম ব্যাপার তো তুমি হয়তো কলকাতার লাইফ এসে দেখেছ এসময় যে জিনিসটা হয়ে থাকে পাশের বাড়ির লোক লোক কে দেখার সময় নেই

কেউ দেখতে আসেনা সেটাই হচ্ছে ব্যাপার কেউ নেই ওটাই তো কেউ নেই তুমি তোমার বাড়িতে শরীর খারাপ হয়ে পড়ে থাকবে বা help র জন্য বলো পাশের লোক তোমার কাছে আসবেনা এইখানে এমন পরিস্থিতি ওখানে but হ্যাঁ এই পুজোর সময় যারা বাইরে রয়েছে সবাই একসাথে দেখাশোনা করা কথা বলা সবকিছু মনে পড়ে যায় তখন ঠিক আছে দেখা হচ্ছে কিছু করা দরকার জানো তো এগুলো দরকার এইজন্য এগুলোর একটা প্রয়োজনীয়তা রয়েছে এখানে আর কিছু না হোক অন্তত মানুষকে মেলায় তাই না হ্যাঁ আর তুমি নিজেও ভুলে যাবে সেও ভুলে যাবে সবকিছু ভুলে যাবে তো তুমি আর যখন একটা পুরনো বন্ধু বলো যেই বলো যদি তোমার প্রায় এক বছর দু বছর তিন বছর পর দেখা যখন হবে তখন তোমার একটা আলাদাই feel হবে ওর সাথে এতদিন পর দেখা হচ্ছে ঠিক আছে একটু সময় কাটাবে আরো ভালো লাগবে but পূজোর দিন গুলো মানুষ চায় পুরনো মানুষগুলো যারা রয়েছে তারা একসাথে বসে দেখা করবে গল্প গুজব করবে খাওয়া-দাওয়া করবে পুরনো জিনিসগুলো আবার নতুন করে মনে পড়বে but এখনকার দিনে

যেটা আমরা বেল পাতার ওপর নিজের মতোই ওই খাগের কলম দিয়ে লিখতাম এটা এখনকার বাচ্চারা আমি দেখি না ওরা হেন্ডি হিসেবে দেখছে কি নাকি জিনিস কিন্তু আমাদের কাছে ওটা কত মজার জিনিস পরের দিন আমরা ভোরবেলা উঠে পড়তাম তুমি এখনকার যদি পুজো টা ভালোভাবে দেখবে তোমাকে একটাই কথা বলবো যারা normal ছোট ক্লাব র করছে বা যে বাচ্চা বাচ্চা গুলো করছে ওদের পুজোটা দেখবে আর আমরা যে সময় পূজো করেছিলাম কতটা আলাদা দেখতে পাবে অনেকটা chance পাবে তুমি ওর মধ্যে কারণ এখন কার পুরোহিত গুলো রয়েছে তারাও ভাই পাঁচ মিনিটের মধ্যে পূজো সেরে দেয় কারণ ওই জানে কারণ জানে সে যেন ওর একশ খানা পূজো ধরা আছে তাকে করতে হবে কিচ্ছু করার নেইও কিচ্ছু করার নেই অঞ্জলি দেওয়া হলো যজ্ঞ টা হলো কি হলো না ব্যাস পুজো শেষ ঘট নরিয়ে দিল হয়ে গেছে যাও দক্ষিণাটা দিয়ে দাও ব্যাস শেষ হয়ে গেল even কি evening এও আসে না, এমন এমন condition থাকে এদের এটা তো কিছু বলার নেই এগুলো তাও না তোমার কাছে একটা request রাখলাম please ভাই পূজোর যেটা রয়েছে ভালো করে pandel

হবে খুব ভালো কথা কিন্তু আমি জানি next যার যেটা রয়েছে এটা যখন তুমি করবে সবাই যখন দেখবে next যার ও তোমাদের মতই আমাদের মতই অনেকে চেষ্টা করবে এভাবে করার যদি করা যেতে পারে তো একজন করলে সেকেন্ড জন করবে না এমন কিছু নয় তারাও চেষ্টা করবে কিন্তু হ্যাঁ main হলো দেখানো কে fast এ দেখাবে ওই জিনিসটা কে আরও পাঁচজন inspired হবে এটা থেকে যে ঠিক আছে এরকম করা যায় তাহলে দেখি যতটা ভালো জিনিস গুলো সরিয়ে নেয়া যায় তত ভালো আর পাঁচজন ভালো জিনিসগুলো নিক না সব সময় social media য় খারাপ জিনিসই আহ মানুষ এভাবে বিশ তো থাকবেই সবকিছুর মধ্যে সেখান থেকে ভালো টুকু নিয়ে

অবশ্যই অবশ্যই সবকিছুতেই আছে এবার তুমি রসিদে করবে তুমি কোনটা নেবে ব্যাস হয়ে গেল কে কি করলো না করলো দেখার দরকার নেই আমি কী করছি আমি কিছু ভালো করতে পারছি কিনা আমার যদি কিছু ভালোতে কারর কিছু ভালো হয়ে থাকে বা আমার যদি করাতে কেউ যদি কিছু আরও কিছু করতে পারে তাহলে আমি happy হব না? বলতে পারবো হ্যাঁ

খুব ভালো ঠিক চলো হ্যা যে লাস্ট request টা করলাম please মনে রাখবো তোমারটা তোমার তোমাদেরও সাবেকি ধাঁচটায়

অবশ্যই অবশ্যই আমিও send করব নিশ্চিন্তে থাকতে পারো তুমি সেটা তোমাকে মনে করাতে হবে না আমি তোমাকে পাঠাবো ঠিক আছে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

সেগুলো যদি আমরা আয়ত্ত করি তাহলেও আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা টা বৃদ্ধি পাবে এই প্রথম হচ্ছে ব্যাম আমাদের উচিত প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট করে ব্যাম করা আমরা যদি তিরিশ চল্লিশ মিনিট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

আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছো? এই তো ভালো আপনি কেমন আছেন? এইতো আমিও ভালো আছি অনেকদিন পর হচ্ছে তোমার সাথে কথা হচ্ছে তা কি অবস্থা তোমার? জি ভালো আসলে এতদিন exam চলতেছিল তো তার জন্য একটুখানি এখন পরীক্ষা শেষ তার জন্য একটুখানি free আছি। ও এতদিন কি তোমার final exam চলছিল? জি এতদিন আমার final চলতেছিল। আচ্ছা এখন তো পরীক্ষা শেষ তো এখন তো অবসর সময় কাটাচ্ছো তাই না?

তুমি তো অবসর সময়ে movie দেখতে পারো তারপর বই পড়তে পারো আর কি যার যেটা ভালো লাগে অনেকে তো অবসর সময় হচ্ছে বই পড়তে পছন্দ করে অনেকে আবার movie series এগুলো দেখতে পছন্দ করে । তোমার কি করতে ভালো লাগে? আসলে movie series এগুলোর প্রতি এতটা আকর্ষণ নেই কিন্তু মাঝে মধ্যে বই পড়া হয়। আচ্ছা আচ্ছা বই পড়া হয়। তো কি, কি type এর বই পড়তে তোমার পছন্দ? আমার রবীন্দ্রনাথ ঠাকুরের বই গুলা ভালো লাগে উপন্যাসের বই গুলো তারপরে ইসলামিক বইগুলা বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা তুমি ইসলামিক বই পড়তে পছন্দ কর। হ্যাঁ এটাও খুব ভালো কথা আর রবীন্দ্রনাথের বই কিন্তু আসলে অনেক কঠিন তাই না? জি একটু খানিক কঠিন কিন্তু আমার কাছে উপন্যাসিক পড়া বেশ ভালো লাগে। হ্যাঁ আমার কাছেও উপন্যাসের বই পড়তে অনেক ভালো লাগে কিন্তু আমি রবীন্দ্রনাথের উপন্যাস খুব বেশি একটা পড়তে পারি না এটা একটা কারণ হচ্ছে আমার কাছে ভাষা অনেক বেশি কঠিন মনে হয়। মানে জড়তা থাকে ভাষার মধ্যে কয়েকটা ভাষা একদমই বুঝতে পারি না। তো দেখা যায় অনেক ছোট্ট একটা বই পড়তেও অনেক বেশি সময় লাগে আর রবীন্দ্রনাথের বই তো আবার ছোট হয়ও না ওনার বই অনেক বড় বড়ই হয়। হ্যাঁ হ্যাঁ অনেক বড় হয় তো দেখা যায় একটা বই পড়তে স্বাভাবিক একটা মানুষের যে সময় লাগে আমার তার থেকেও দ্বিগুণ সময় লাগতেছে কারণ আমি তো ভাষাই বুঝতে পারতেছি না এই কারণে। এছাড়া আপনি আপু আপনি উপন্যাস পড়েন?